এখানে একটি স্কুটি এবং একটি বাইক এবং চারটি ছেলে দাঁড়িয়ে আছে একটি ছেলে লাল কালার গেঞ্জি পরে একটি হলুদ একজন সাদা গেঞ্জি এবং একজন সাদা লাল জামা পরে দাঁড়িয়ে আছে একটি সাইকেল ও আছে।

টি বাজার করা গাড়ি আছে দুটি ফ্যান দেখা যাচ্ছে মালদা সামাভায়াসকা লেখা আছে এক জায়গায় একটি মানুষ বসে আছে একটি বস্তা আছে।

একটি সুইচ বোর্ড আছে একটি বালিশ আছে দুটি বালিশ আছে এটি বড়ো টক্তপোষ আছে খাট আছে একটি চাদর পেছানো আছে লাল কালার সাদা কালার । একটি ব্যাগ আছে । দুটি পিকচার আছে।

দুটি বাড়ি আছে। আকাশ দেখা যাচ্ছে। তার গেছে। পোস্টার আছে একটি দুটি পুকুর দেখা যাচ্ছে। একটি খেজুর গাছ আছে। লাল-ল রঙ দেখা যাচ্ছে । একটি চালা করা আছে নীল-ল। গাছ দেখা যাচ্ছে কিছু। ছোট ছোট ঘাস আছে।